আর তার পিছনে কিছু ঐতিহাসিক কিছু বাড়ি ঘরের মতন বোঝা যা--

এগুলো হচ্ছে মোরার এখান থেকে পানি নিয়ে গিয়ে--

জমিতে চাষ করে গম চাষ করে--

বিভিন্ন গাড়ি এখানে তেল ঢোকায়।

এখানে সদর দপ্তর মানুষের সুবিধার জন্য খোলা হয়েছে।

ওখানে গিয়ে চিকিৎসা করা হয় ডাক্তার ধরা চিকিৎসা করা--